সেচ এর ফলে কৃষকদের বৃষ্টি ও মূলত বর্ষাকালের উপর নির্ভর করে থাকে করে থাকতে হয় বৃষ্টি ভালো হলে সামগ্রিক ভাবে যাতে অর্থনীতির উন্নতি হয় তেমনি বৃষ্টি কম হলে বৃদ্ধি slot হয় বৃদ্ধিতে ভতুর্কি থাকার ফলে ও উম overpamping করা হয় তার ফলে ভৌমজলের পরিমান হ্রাস পায়। ভারতে অর্থনীতি ও উৎপাদন ব্যবস্থা কৃষি ভিত্তির ব্যবস্থার উপর অনেকটা নির্ভরশীল

তা আহ আধুনিকায়েও করা হয়েছে কৃষি উৎপাদনে কোনো আমল পরিবর্তন আসেনি যার ফলে আমাদের কৃষি আজও অনেক পিঁছিয়ে পড়েছে আমাদের দেশে খাদ্য খাদ্যের যে চাহিদা তা আমাদের কৃষির উপর অনেকটা নির্ভরশীল কিন্ত উম এটা এটা বিবেচনা করে এই খাতে গুরুত্ব দেওয়া হয়নি বরং কৃষি আজ অনেকটা অবহেলিত অথচ আমাদের দেশে খাদ্য চাহিদা পূরণে কৃষি ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই তাই কৃষি ব্যবস্থা আহ উন্নয়ন অপরিহার্য হম জাতীয় অর্থনীতে কৃষির গুরুত্ব কৃষিপ্রধান দেশ গুলিতে কৃষি জাতির মেরুদণ্ড জনসংখ্যার বিরাট ভাবে মু মুখ থুবড়ে অর্থনৈতিক চা চাকাতে ও আহ স সতেজ করে তুলতে পারে একমাএ কৃষি কাজ বিশাল জনগণের নিরা নিরান্ন মুখে অন্য যোগান করতে হলে কৃষির ব্যাপক সম্প্রচারণের প্রয়োজন জাতীয় আয় বৃদ্ধিতে কৃষি ও কৃষক এর ভূমিকা খুবি গুরুত্বপূর্ণ। কৃষি উৎপাদিত পণ্য রপ্তানিতে জাতীয় অর্থনীতে বিরাট অগ্রগতি হতে পারে তার প্ৰ আহ প্রকৃষ্ট উদাহরণ কাঠ এবং কাচ শিল্পের প্রসার খাদ্য উদ উম আহ খাদ্য উৎপাদন পুষ্টির সমস্যার সমাধান কৃষক আহ কৃষকের ভূমিকা অপরিসীম রপ্তানি আয় কৃষি ও কৃষির ভূমিকা চা পাট বস্ত্র এবং সবকিছু আহ থেকে তা যা মুদ্রা অর্জন হয় তা প্রত্যক্ষ করা যায় কৃষির ফলে যে কর্মসংস্থান হয় তাও চোখে পড়ে। বাংলাদেশের কৃষকেরা অতি সহজে সর সরল ভাবে যেমন জীৱন যাপন করে ভারতবর্ষে কৃষকেরা সেরকম ভাবে সে জীবন যাপন করে থাকে।

খুলকে দুঃখ কষ্ট সম্মুখী হতে হতো না তাদের জীৱন যাপন বর্তমানের ন্যায় অনেক নিম্নস্তর ছিল না, এতো নিম্নস্তর ছিল না বিখ্যাত পর্যটন ইবান বতিতর বিবরণ থেকে জানা যায় সেই যুগের কৃষকরা গোলাভরা ধান ছিল গোয়ালভরা গরু ছিল গো পুকুর মা আহ মাছ ছিল আহ মাছে ভরা জনসংখার বৃদ্ধির ফলে মাথাপিছু জমির পরিমান কমতে শুরু করে তার পরে অত্যাধুনিক যুগে বৃহদায়তন শিপ্লের সাথে প্রতিযোগিতায় ঠিকতে না পেরে বাং বাংলার কৃষি ও কৃষি আহ কৃষকদের রাজ ধ্বংসের দুরায়ন ধার প্রান্তে। বিশেষ করে আহ ইংরেজ শাসন থেকে বাংলার কৃষক কুলের অবন্নতি ঘটে চলেছে। তাছাড়া অন কৃষি সমস্যার অন্যান্য কারন গুলি হলো কৃষি ঋণের অভাব, ত্রুটিপূর্ণ ভূমি ব্যবস্থা, মৌসুমী বেকারত্ব, কীটনাশক ওষুধের ব্যবহার জমির ভূমিকা মালিকানা কীটপতঙ্গের আক্রমনের জমির ফসল নষ্ট হয়। দেশে প্রযুক্তির উন্নয়ন ঘটলে কৃষির আধুনিকরনে এর কোনো প্রভাব পরেনি তার মূল কারনহলো বেশিরভাগ কৃষক সচেতন পদ্ধতিতে চাষাবাদে অভ্যাস্ত, তারা কৃষকদের স্বল্প মূলধনে কৃষির আধুনি আধুনিক যন্ত্র পাতি যোগান দেওয়া প্রায় অসম্ভব তাই কৃষি আধুনিকরনে কৃষকদের আধুনিক যন্ত্রপাতির সাথে পরিচিত করার পাশাপাশি আহ এর সঠিক ব্যবহার ও এর অর্থের যোগান দেওয়া দিতে হবে নইলে কৃষকরা এগিয়ে যেতে পারবেন না। বাংলাদেশের অর্থ

পূর্বের তুলনায় হ্রাস পেশি যদি এক ভাগ হিসেবে কৃষির অবদান অন্যান্য খাত থেকে এখন ও অনেক বেশি তাই কৃষি খাতের উন্নতির জন্য কৃষি সমস্যা চিহ্নিত করে সমস্যা গুলো সমাধানের ব্যবস্থা গ্রহণ করতে হবে এ জন্য সরকারের পাশাপাশি সমাজের সুশিক্ষিত সচতেন মানুষদের এগিয়ে আসতে হবে।

কি করব এখন মানে ইয়ে শাহানার birthday ছিল জন্মদিন তো একটা কিক, একটা gift কিনতে এসছিলাম তো gift টা কি নিবো সেটাই ভাবছি তোরে জিঙ্গেস করছি তুই কি নিয়েছিস তা আমি কি নিবো আমাকে টো একটু দে বল কি নিবো? এইটাইতো আমি প্রথম একটা মেয়েকে মানে Gift দিচ্ছিএর আগে আমি কখন কাউকে gift দিচ্ছি করতি, করতি করতি তো পরতে ভালোবাসে না মনে হয় না আমি তো ওকে করতি দেখিনি হ্যা ঠিক আছে দেখছি তুই তুই যদি আসতি তাহলে ভালো হতো রে একসাথে কিনতাম হুম এই তো সামনে দুই তারিখ তো ওর জন্মদিন তো আজকে তো ত্রিশ তারিখ হয়ে গেল সামনে একটা দিন আছে কেন ওর মত রিম্প তো ওর মত, একটু তো রিম্প কে জিগেস করে নিবি রিম্পতো ওর জামা পড়েছিল একদিন আচ্ছা ও জিনিস কিনতে ওকেই নিয়ে যাবি ও আচ্ছা ঠিক আছে হুম ঠিক আছে ঠিক আছে তাই হবে

হুম তাই হবে বেস তাইলে আমি আজকে কিনছিনা বুজলিতাহলে কালকে বিকালে যদি আসিস কালকে বিকালে আয় না

হুম খাওয়া দাওয়া তো করতে ই হবে ওটাও তো গুরুত্বপূর্ণ হ্যা ভ্যা! ভ্যানিলঅ চকলেটটা নিবো হুম ককের, কেক নিয়া চিন্তা করিস না কেকের আমি অর্ডার দিয়ে দিবো ঠিক কোক নিয়া তোরা চিন্তা করিস না কেউআমার ভালো চেনা জানা দোকান আছেওই দোকানটাই অর্ডার দিয়ে দিবো না রামপুরাতেইবাড়ির ওখানে না, রামপুরাতেও এই পাচ মাথা আছে ওইখানে একটা দোকান আছে হ্যা ওখানেরই আমি অর্ডার দিয়ে দিবেআমার চেনা জানা আছেআমি এইতো কিছু দিন হলো আমার একটা ভাগ্নির জন্মদিন ছিলআমি ওখান থেকেই কেক নিয়েছি আমি ডেইলি ওখান থেকিই কেক টা কিনিআমার মানে চেনা হয়ে গেছেআমাকে ভালো করেই চেনে ডিম আলা দিবি না তাহলে ঠিক আছে তাই হবে আর কি কি করবি বলআর কি কি কিনতে হবে হ্যা ওগুলো একটু নিয়ে নিবো দুটো আচ্ছা তাই হবেকিনে নিবোওইসব চিন্তা করতে হবে নাদোকানে গিয়ে বললেই সব দিয়ে দিবে এগুলা এগুলা কি কি লাগবেওরাও একটু বলে দিবে এগুলা নিয়ে যাও ভালো হবেনতুন জিনিস এগুলো হুম ঠিক আছে তাই হবে তোর জন্য নিবোতাহলে তো সাবার জন্য নিতে হবেটুপি তো বাচ্চারা পরে তুই ও পরিব তোর জন্য কি এখনো বাচ্চা আছিস না কি হুম সেটাই তো বলছিতো এখন বরো হয়ছিস না এখনো বাচ্চা আছিসতাই আমি তোর জন্য নিয়ে যাবো যা তোর সখ আমি পুরন কেরে দেব জন্মদিন টা কি শাহানার বাড়িতে না অন্য কোথাও

হ্যা অবশ্য অখানে হবেএখন তো ওই জায়গাটা অনেক বিখ্যাত হয়ে গেছেমানে প্রতিদিন লোক যাওয়া আসা করে অনেক দেখেছি অনেক রুম ও তৈরি হয়ছে কিছুদিন আগে দেখালাম একটা জন্মদিন উদযাপন করছিল তুই তে মনে করে দিলো খুব ভালো হলো আর একটা কথা বলছিলাম এখানে পান্থশালা আছেপান্থশালায় হয় কিন্তু হুম চল বেস তাই হবে নিউ টাউন টা আমার বাড়ির পাশেই আমি তো ডেইলি আসা যাওয়া করি অ ওই নিয়া চিন্তা করিস না টাকা তো ধর কিছুটা দিতে হবে তোওরা একটু যখন তৈরি করেছেওরা টাকা তো নিবে আর প্রথম প্রথম করে নিতো কিছু বলত না আচ্ছা বেশ ঠিক আছে তাই হবে আর কি বলছিলাম তাই হবে আর কি করব বল। খাওয়া দাওয়া আরকি করছি হুম সেটা বুঝলাম কেক বিল টাওয়ারে সবাই ছটার সময়ে বেরিয়ে যাবি, হুম তাই হবে ঠিক আছে সারে পাচটাই। একটু একটু সময় নিয়ে করতে হবে তো। বেশি তারাহুরা না করলে একটু মজাটা আর হবে না হুম ঠিক বেশ তাই হবে। খওয়া দাওয়ার টেনশন করতে হবে না। নিউটাউন যখন যাচ্ছি তো ওখানে তো অনেক কিছুই পাওয়া যায়। ওখানে অর্ডার করে দিব। হুম ঠিক আছে তাহলে। কালকে তুই কিনবি নাকি। কিনিস নাই এখনো আমি কি ভাবছিলাম জিনিস আমি একটা different কিছু দিবো ভাবছিলাম বুঝতে পারছিস

না আমি একটু আলাদা ভাবছিলাম তো এই জন্য বললাম। যদি একটু খুশি হতো। তুই যদি dress দি্চ্ছিস তাহলে অন্য কিছু দিলে ভালো হতো না।

আচ্ছা বেশ তাই হবে। দেখছি আমি । হ্যা বুঝলাম ইয়ে বলতো আর কে কি নেবে তুই কি ফোন করেছিলি আচ্ছা বেশ ঠিক আছে তাই হবে। হ্যা আজকে কি বার? আজকে তো সনিবার। সোমবার পরছে তাই না

আচ্ছা বেশ তাহলে অফিস থেকেই গিয়ে করে নিবো ওটা হুম ঠিক আছে ঠিক আছে তাহলে আর কি করা যায় হুম ঠিক আছে তাই হবে। এখন তো আর কিছু মাথায় আসছে না আমার। যদি তোর কিছু মাথায় আসে তাহলে বলবি। তাহলে আয়োজন করব। হুম আচ্ছা বেশ ঠিক আছে। তাহলে কালকে ফোন করিস আমাকে

কোনো নির্দিষ্ট ভুমিভাগ থেকে বৃক্ষ ছেদনের মাধ্যমে অরণ্যের অপসারন ঘটিয়ে সম পরিমান অরণ্য পুনরস্থাপনের প্রচেষ্টা না করাকে, Deforestation বলে, বর্তমান পৃথিবীর ক্রমবর্ধমান চাহিদা মেটানোর জন্য যথেচ্ছভাবে অরণ্য সম্পদ আহরণের ফলেই প্রধানত অরণ্যের বিনাশ ঘটছে. এছাড়া দাবানল, কীটপঙ্গের আক্রমন ভুমিধ্বস ও অগ্ন্যুৎপাত ইত্যাদি প্রাকৃতিক কারণেও অরণ্যের বিনাশ ঘটে. অরণ্যের বিনাশের কারণ গুলি হল প্রাকৃতিক এবং মনুষ্য সৃষ্ট. অরণ্যের বিনাশের কারনগুলি হলো প্রাকৃতিক এবং মনুষ্যের সৃষ্ট।

গাছে গাছে ঘর্ষণের কারণে বনভূমিতে আগুন লেগে দাবানল সৃষ্টি হয়, এই দাবানলের ফলে বিস্তির্ণ অঞ্চল ধ্বংস হয়ে যায়, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, ইত্যাদি দেশের বিস্তীর্ণ অরণ্য অঞ্চল এইভাবে দাবানলের ফলে ধ্বংস হয়ে গেছে, দ্বিতীয়ত ঝড় ঝঞ্ঝা, সাইক্লোন, টর্নেডো, প্রকৃতি প্রবল ঝড় ঝঞ্ঝার প্রকোপে অরণ্যের বিশেষত উপকূলবর্তী অরণ্যের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়, ফলে অরণ্যের বিনাশ ঘটে যেমন, উনিশস নিরানব্বই খ্রিষ্টাব্দের সুপার সাইক্লোনে উড়িশ্যার নন্দন কাননের ব্যাপক ক্ষতি হয়েছিল, তৃতীয়ত ভূমি ধ্বস, পার্বত্য অঞ্চলেও অত্যধিক বৃষ্টি পাতের ফলে, অথবা অন্য কোন কারণে যখন দুর্বল শিলা সমুহ মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূমি ঢাল বরাবর, দ্রুত গতিতে নীচের দিকে পতিত হয়, তখন তাকে ভূমি ধ্বস বলে, এই ভূমি ধ্বসের ফলে, পার্বত্য অঞ্চলের অরণ্য বিনষ্ট হয়, হিমালয়ের ও আল্পস পার্বত্য অঞ্চলে ভূমি ধ্বসের কারণে সরল বর্গীয় বনভূমির প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, চতুর্থত অগ্ন্যুৎপাত. আগ্নেয় গিরির অগ্ন্যুতপাতের ফলে ভু গর্ভ থেকে উত্তপ্ত গলিত লাভা মাইলের পর মাইল অঞ্চল জুড়ে দাঁড়িয়ে কাহতা অঞ্চল অরণ্য অগ্নি উৎপাতে ফলে নষ্ট হয়ে গেছে, এরপর কীট পতঙ্গের আক্রমণ অরণ্য বিনাশের একটি অন্যতম প্রাকৃতিক কারণ হল কীট পতঙ্গের আক্রমণ বিভিন্ন, ধরণের ক্ষতিকারক পতঙ্গ তথা পঙ্গপাল, মাজরা পোকা, পামরি পোকা, ঘাস ফড়িং, ইত্যাদি দ্বারা অরণ্য আক্রান্ত হয়, এরফলে অরণ্যের যথেষ্ঠ ক্ষতি হয়, এরপরে চলে আসি, অর্থাৎ প্রাকৃতিক কারণের পরে চলে আসা যাক মানবীয় কিছু কারণের দিকে, প্রথমত কাষ্ঠ আহরণ, অরণ্যের কাঠ হল একটি মুল্যবান ও বহুল ব্যবহৃত কাঁচামাল যা মানুষের বহু দীর্ঘ প্রয়োজন মিটিয়ে থাকে, তাই সভ্যতার জন্মলগ্ন থেকে, বর্তমান কাল পর্যন্ত চাহিদা ক্রমশ বেড়েই চলেছে, জ্বালানি, গৃহনির্মাণ, আসবাবপত্র নির্মান, রেলের স্লিপার নির্মান, খেলাধুলার সরঞ্জাম নির্মাণ, জাহাজ ও নৌকা নির্মাণ, ইত্যাদি কাজে কাঠের সীমাহীন চাহিদা পুরণের জন্য বন ভুমি ধ্বংস করা হচ্ছে, অর্থাৎ অরণ্য ছেদনের পরিমাণ, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, দ্বিতীয়ত, পশুপালন. অরণ্যের সহন ক্ষমতা অপেক্ষা অধিক পরিমাণে, পশু চারণ, অরণ্য বিনাশের অপর একটি মুখ্য কারণ. যেমন উত্তরা খন্ড রাজ্যের আল্পীয় অঞ্চলে প্রায় বারো লক্ষ ভেড়া ও ছাগল রয়েছে, এখানকার গুর্জর উপজাতিভুক্ত পশুপালন প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজার মহিষ পালন করে এভাবেই অনিয়ন্ত্রিত হারে পশু চারণের কারণ, উনিশস একাশি সালের যেখানে অরণ্যের পরিমান ছিল তেরো point সাত ঘনমিটার দু হাজার এক সালে তা কমে দাড়িয়েছে মাত্র দুই point ছয় ছয় ঘনমিটার.

পৃথিবীর বিভিন্ন দেশে অরণ্য ছেদনের মাধ্যমে কৃষি জমি তৈরি করা হয়, আবার ভারত সহ দক্ষিণ পুর্ব এশিয়ার অনেক দেশে বনভূমি কেটে ও পুড়িয়ে, স্থানান্তর কৃষি পদ্ধতিতে কৃষি কাজ করা হয়, তাই ফলে অরণ্য বা বন ভূমি বিনষ্ট হয়. চতুর্থত সড়ক নির্মাণ, সড়ক নির্মানের কারণে অরণ্য বিনাশের পরিমাণ বৃদ্ধি পায়, পার্বত্য অঞ্চলে পাহাড় ফাটিয়ে সড়ক নির্মাণ করতে হয়, বলেই সামান্য দুরত্ব, যুক্ত সড়ুক পথকে যুক্ত করতে, অধিক সড়ক নির্মাণ করতে হয়, এই কারণেই অধিক পরিমাণে অরণ্য বিনাশ করতে হয়, তবে সমভূমি অঞ্চলে সড়ক পথ নির্মাণের ক্ষেত্রে, অরণ্য বিনাশের পরিমাণ অপেক্ষাকৃত কম হয়. এরপর বহুমুখী নদী পরিকল্পনা, বহুমুখী নদী পরিকল্পনায়, প্রচুর পরিমানে জল ধরে রাখার জন্য নদীতে বাঁধ দিয়ে সেই বাঁধের পশ্চাতে জলাধার নির্মান করা হয়. এই জলাধার নির্মানের জন্য বিস্তীর্ণ অঞ্চলের প্রাকৃতিক,

যোগান অব্যাহত রাখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে অরণ্য ছেদনের মাধ্যমে ভুমি সংস্থানের দ্বারা নগরায়ন ও শিল্পায়নের বাস্তব রূপায়ন সম্ভব হয়েছে, ফলস্বরূপ অরণ্যের পরিমাণ হ্রাস পাচ্ছে, অ- বৈজ্ঞানিক পদ্ধতিতে বৃক্ষ ছেদন মানুষের নিজের স্বার্থ চরিতার্থ করতে, যে ব্যবহৃত হচ্ছে পরিণত ও অপরিণত বৃক্ষ মানুষ ক্রমাগত ধ্বংস করে চলেছে, এর ফলে বনভূমির পরিমাণ ক্রমশ হ্রাস পাচ্ছে, খনিজ সম্পদ উত্তোলনের কোথায় এবার আসি, খনি থেকে খনিজ সম্পদ উত্তোলনের সময় খনির পার্শ্ববর্তী অঞ্চলে বনভুমি বিনষ্ট হয়. এর ফলেও অরণ্যের পরিমাণ হ্রাস পায়. এই প্রাকৃতিক ও মানবীয় উভয় কারণে বনভূমির, বিনাশ ঘটলেও প্রধানত মানুষের সীমাহীন লোভ ও কান্ডজ্ঞ্যানহীন কার্যকলাপই বনভূমি বা অরণ্য বিনাশের জন্য অধিক দায়ী. কারন প্রকৃতির দ্বারা যে অল্প পরিমাণ বনভূমির বিনাশ ঘটে তা প্রকৃতি পুরণ করে দিতে পারে. কিন্তু মানুষের দ্বারা যে বনভূমির বিনাশ ঘটে তা পুরণ করার ক্ষমতা মানুষের সামর্থের বাইরে, এই অরণ্য বিনাশের ফলে যে কু প্রভাব পরিবেশের উপর দেখা যায়, এবার সেই গুলি নিয়ে আলোচনা করব, প্রথমেই আসা যাক ভূমিক্ষয় বৃদ্ধিতে. অরণ্য বিনাশের ফলে ভুমিভাগ উন্মুক্ত হয়ে পড়ে. ফলে বৃষ্টিপাতের কণাগুলির সরাসরি আঘাতে মৃত্তিকার কণাগুলি পরস্পর থেকে পৃথক হয়ে যায়, এবং বৃষ্টির জলের সাথে সহজেই পরিবাহিত হয়. এইভাবে অরণ্য বিনাশের ফলে ভূমি ক্ষয় বৃদ্ধি পায়, এরপর, মৃত্তিকার উওর্বরতার হ্রাস, অরণ্য বিনাশের ফলে মৃত্তিকার উপরিস্তর ক্ষয় প্রাপ্ত হয় বলে মৃত্তিকাস্থিত জৈব ও খনিজ পদার্থ সমূহ অপসৃত হয়, এছাড়া অরণ্য বিনাশের ফলে, মৃত্তিকায় গাছের পাতা ডাল পালা ফুল ফল ইত্যাদি জৈববশেস সঞ্চিত হয়ে হিউমাস সৃষ্টি হতে পারে না, ফলে মৃত্তিকার উর্বরতা হ্রাস পায়, নদীর নাব্যতা হ্রাস, অরণ্য বিনাশের ফলে বৃষ্টির জলের বেশিরভাগ অংশই ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়, এবং ক্ষয় প্রাপ্ত মৃত্তিকা এই জল প্রবাহের মাধ্যমে প্রিবাহিত হয়ে নদী গর্ভে সঞ্চিত হয়, এর ফলে নদী গর্ভ ভরাট হয়ে যায় এবং নদীর নাব্যতা হ্রাস পায়, মরুভুমির প্রসার বৃদ্ধি পায় অর্থাৎ মরুভুমির পার্শ্ববর্তী অঞ্চলে অরণ্য বিনষ্ট হলে মরুভুমির আলগা বালিকণা বাঁধাহীন ভাবে বায়ূ তাড়িত হয়ে অমুরুভুমি অঞ্চলে নীত হয়, ফলে মরুভুমির প্রসার বৃদ্ধি পায় একে মরুকরণ বলা হয়. ছাড়া বায়ুমণ্ডলীয় তাপমাত্রা বৃদ্ধি পায়, বৃষ্টিপাতের পরিমান বৃদ্ধি পায়. এবং বাস্তু পরিবেশের অবনমন, অরণ্য বহু প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল, এই উদ্ভিদ এবং প্রাণী প্রজাতি সমুহ অরণ্যের অভ্যন্তরে পারস্পারিক সম্পর্কের ভিত্তিতে একটি সুসংহত বাস্তু তন্ত্রের সৃষ্টি করে. কিন্তু অরণ্য বিনাশের ফলে এই বাস্তু তন্ত্রের ভারসাম্য বিনষ্ট হয়, যা সামগ্রিক ভাবে বাস্তু পরিবেশের অবনমন ঘটায়, অন্যান্য প্রভাবের মধ্যে আহ আমরা বলতে পারি অরণ্য বিনাশের ফলে, ঝড় ঝঞ্ঝা, সামুদ্রিক জলোচ্ছ্বাস, ভুমিধ্বস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের পরিমান বৃদ্ধি পায়. জৈবভুরাসায়নিক চক্র ও জল চক্রের বিঘ্ন ঘটে এবং বনজ সম্পদের ঘাটতি দেখা যায়. গাছ আমাদের পরম বন্ধু, গাছ ছাড়া আমরা, বাতাসে অক্সিজেন ও কার্বন ডাই- অক্সাইডের ভারসাম্য কিন্তু রক্ষা করতে পারিনা, আজ গাছ আছে বলেই আমরা অক্সিজেন নিয়ে বেঁচে থাকি এবং গাছের থেকে আমরা খাদ্য সংগ্রহ করি. বলা যায় যে গাছ আমাদের পরম বন্ধু, গাছ আমাদের আশ্রয়স্থল. তাই গাছ, কেটে ফেলা একেবারেই আমাদের উচিত নয় বরং আমাদের আরও বেশি করে উচিত গাছ লাগানো. তাই আমরা এই স্লোগান দিয়ে বলতে পারি যে গাছ লাগাও প্রাণ বাঁচাও. hello. মাধুরি কেমন আছো? আমি ভালো আছি। আমি ভালো আছি। এই রে কি বলব যে কাজটা আমি চালু করেছি, এটাতে কখনো আমাকে জ্বর লেগে যায়, কখনো শরৎ গরম লেগে যায়, মাথাই খারাপ হয়ে যাচ্ছে জানো? এই রে একটা lorry কিনেছি, ওই lorry টা আমাকে নিয়ে যেতে হয়, আর আমাকে তো জামাই~ জানিসই, আমাকে খুব ভালো লাগে driving করতে। এই state state করে করে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কলকাতায় গরম, বিহারে কম গরম, উড়িষ্যায় বেশি গরম, ইউপিটে ঠাণ্ডা, সিকিমে অনেক ঠান্ডা। নেপালে তো কাঁপিয়ে দিচ্ছে, এবার কি বলব বল তো? আমি একটা মানুষ প্রতিবার, প্রতিদিন একটা নতুন state এ বেরিয়ে যাচ্ছি, এত গরম থাকলে মাথা খারাপ হয়ে যাচ্ছে, মাথাই কাজ করছে না। এই বলত এখন আমি বলত আমি সিকিমের আছি, গ্যাংটকে। হাত পা পুরো কাঁপছে, আমি ভাবলাম একটু তোরে কথা বলি, কলকাতার কি খবর, কে রকম আছে সব কিছু, বলত। ওটাই আরকি কিছু বলার নেই, কিছু বলার নেই, এরকম অবস্থা না। যাই হোক ছার, ওটাই আছেরে মানে মাথা কাজ করছে না। তুই জানিস এই বার যেহেতু lorry তে কি হয়, কি~ আমাকে একটা state থেকে অন্য state এ যেতে হয়। এই বার কি আছে ধরে নে আমি এখান থেকে যদি কোনো মাল নিয়ে যাই, যদি লুধিয়ানা নিয়ে যাই, ঠিক আছে? ওই খান থেকে আসার time তো আমি কিছু পাব না, এইবার কি হয়েছে আমি এখান থেকে মানে, লুধিয়ানা বেরিয়েছি লুধিয়ানা বেরিয়েছি গরম কালে, ভাবলাম অনেক গরম হবে। লুধিয়ানায় মাল পৌছে, ওই খান থেকে একটা party পেয়ে গেলাম ওইটা বলল, এ আমাকে একটু মালটা হিমাচল প্রদেশ পৌছাতে হবে, এবার তো আমি ফেঁসে গেলাম। যেহেতু আমার কাছে ঠাণ্ডার কাপড় নেই, কিংবা মালটা নিয়ে গেলে আমি যেটা কাপড় কিনব, ওটাই আমার টাকা বাচ্ছে, দশ পনের দিন লাগল লুধিয়ানায় যেতে, খাওয়া দাওয়া সব কিছু শেষ। এইবার ওই খানে পৌছেছি এত গরম এত গরম পেট খারাপ হয়ে গেছে। এত গরম ছিল মানে মাথার উপরে সূর্য। রাত্রি বেলা ঘুমাতে পাচ্ছি, না এরকম ব্যাপার যদি লাগাই এত মানে খাওয়া-দাওয়া সবকিছু বেকার হয়ে যাচ্ছে, খাওয়া-দাওয়া ভালো লাগছে না, আর তার পরে কি আছে ওইখান থেকে হিমাচল প্রদেশের বলল ঠিক আছে। যখন বেরিয়েছি ওই খানে বৃষ্টি হচ্ছে, মাধ্য প্রদেশে। তার পরে কি landslide হচ্ছে এই যে আমার মাথাটা এত খারাপ এত ভয় লাগছিলো, সে তো দূর্গা দূর্গা করে করে আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি যেহেতু মা দূর্গা আমাকে পৌঁছিয়ে দেয় কলকাতা, মা কালির দ্বিব্যি একদম পুঁজো দেব কি আমার গাড়িটা বেঁচে যায় আর আমি বেঁচে যাই। এই খানে যে বৃষ্টিতে রাস্তা landslide হচ্ছে, আর তার পরটা কি হচ্ছে, ঠাণ্ডা আর কত কাঁচ বন্ধ করে রাখব তাও তো ঠাণ্ডা আসছে, পরে আমার গাড়ি ঠাণ্ডা হয়ে যাচ্ছে, শুধু চলছে, তার পরও ঠাণ্ডা আর যদি জায়গা থেকে হাওয়া ঢুকছে, ওটাতে একেবারে হাত পা পুরো জেমে যাচ্ছে, জানো পুরনো পুরনো কাপড় মানে lorry কিন্তু এটাতে থেকে পড় জল তো গায়ের উপরে হীম ঝিম ঠাণ্ডা যাচ্ছে না এত ঠাণ্ডা লাগছে, last এ এক জায়গায় থামিয়ে এখান থেকে আমি তিনটে চাদর কিনেছি, ওই তিনটে চাঁদরটি আমি ওরে গাড়ি চালাচ্ছি,

আবার ওখান থেকে একটা party বলছে কেউ কি মাল পৌছানোর আছে, কোথায় জানিস? মাথা খারাপ হয়ে যাবে শুনে, তামিল নাড়ু। ওই খান থেকে কুড়ি দিন লাগবে আমাকে তামিল নাড়ু পৌঁছাতে, হ্যাঁ। তাহলে পুরো north থেকে south India এবার বলত কি রকম আমার শরীলের অবস্থা? খাওয়া-দাওয়া কিচ্ছু না, বাড়ির মুখটা দেখি নি এখান থেকে আবার মাল load করেছি। কুড়ি দিন হলো ওটাই আছে, ওটাই আছে, কাজ পেলে তো করতেই হবে। এবার এখান থেকে পুরো মাল আস্তে আস্তে আস্তে আস্তে করে তার পরে এটা কি মালটা কি ছিল apple ছিল, সেও। এবার apple টা যদি আমি আস্তে আস্তে যাই তালেও খারাপ হয়ে যাবে। আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। ওই টাকে যেহেতু আমি যত তাড়াতাড়ি নিয়ে যায়, আরে রাস্তা আছে আমি ও তো rest নেব। এবার weather টাও তো change হচ্ছে। হিমাচল থেকে চললাম ঠাণ্ডা, পাঞ্জাবও পৌঁছেছি গরম দিল্লী পৌঁছেছি আরও গরম, ইউপিতে একদম গরম, আবার এখান থেকে একটু এমপি গুজরাট touch করেছি এত গরম, মহারাষ্ট্র ঢুকেছি একদম আবার গরম শরীর খারাপ হয়ে যাচ্ছে, তারপর at last যখন শরীর আর ভালো লাগছে না এক driver কে আমি নিলাম।

ওই খান থেকে ও বেচারা চালালো। আমি বললাম আর আমার দিয়ে হচ্ছে, না আমাকে ঘুমাতে দে। এত weather change হচ্ছে, গরম ঠাণ্ডা, বৃষ্টি, গরম, ঠাণ্ডা, বৃষ্টি মাথা খারাপ হয়ে যাচ্ছে। এইবার ওই খান থেকে তামিল নাড়ু পৌঁছেছি, দশ দিনে। দশ দিনে পনের দিনে পৌঁছাবার কথা যেহেতু apple আছে । খারাপ হয়ে যাবে rate পাবে না party ও আমাদের request করে বলে যে ঠিক আছে পৌঁছে দিচ্ছি।

কিন্তু গাড়ি আমি একা কি করে side এ খালি গাড়ি নিয়ে আসব। ওই খানে এত গরম, এবার ভেবেছি ওইখান থেকে নারকল নিয়ে নিচ্ছি, coconut গুলো নিয়ে নিয়েছি। ঠিক আছে? এত গরম coconut গুলো। এইবার এইখান থেকে coconut load করে, কলকাতা ফিরেছি, কলকাতায় এত বৃষ্টি হয়ছে, এত বৃষ্টি হয়ছে, নারকল গুলো শেষ হয়ে গেছে, সব একদম মানে কেলিয়ে একদম কালো হয়ে গেছে, বল তুই কি হবে, অর্ধেক rate এ বিক্রি করে শেষ করে দিয়েছি, আমারও শরীর খারাপ ব্যবসা টাও তামিল নাড়ু থেকে ওখানে আসার ঠিক ছিল না, যেহেতু cover up হয়ে গেছে। কি বলব মাথা খারাপ হয়ে গেছে, এরকম weather change হচ্ছে না, একদম কাজ করছে না, এবার ভাবছি

একটা hand gloves রাখবো, একটা long boot রাখবো। একটা রাখবো। একটা monkey cap তালে কি থাকবে ওটা সে বাড়িতে থাকবে, যদি by chance লে লে লাদাখ নাহলে জম্মু কাশ্মীর পাঠিয়ে দিত তালে কি হতো আমার, যাই হোক ঠিকই আছে। করতেই হবে কাজ আছে complete করলে তো হবে না। করতেই হবে, এরকম ব্যাপার তাই তুই বল কে রকম চলছে, কাজ বাজ সবকিছু? ঠিক আছে। হম

এইটা আছে, কিন্তু ঠাণ্ডা খুব হম ঠণ্ডা যখন নতুন পরছে, একটু দেখি না হলে যদি by chance শরীর খারাপ হয়ে যায়, তাহলে কাজ টা কি পুরো সবকিছু বসিয়ে দেবে। ওটাই তো আছে, ওটা না যাওয়াটা ভালো আছে তো। গেলে অসুবিধা তোর হবে আমার তা কি আর boss এর কি আর জানিস তো কলকাতার weather টা বাজে। গরম কালে তুই জানিস গরম কালে আমি এক দিনে তিনটে t-shirt change করতাম? আরে শুনে হাসবি, ভোরবেলার দিক যেই ছয়টা থেকে সাতটায় তুই bed এ থাকবি ওই t-shirt টা ভিজে যাচ্ছে, আবার ওঠে চান পান করে

এত গরম, মানে আবার তোকে towel দিয়ে পরিষ্কার করতে হবে তার পরে তুই office এর জন্য তৈরি হবে। আর খাওয়া দাওয়া করার পরে তুই পা রাখনা বাইরে। পা রেখে যেই তুই পাঁচ দশ minute হেঁটেছিস, শেষ। কাপড়টা লাগবে কি দশ দিন পুরনো কাপড় এরকম গন্ধ মাজছে, যত scent, deodorant, powder সব শেষ কাপড় গুলো white white হয়ে যাবে। এত sweating । ঠিকই বলেছে তো, হ্যাঁ এবার কত তুই ওগুলা পরে travel করবি বল, তোর টাকা এত আছে? আমাদের কাছে টাকা এত নেই।

ব্যাপার তো এটাই আর তার থেকে বাজে অবস্থাটা কি? ঠিক আছে, ভিজে টিজে তুই office এ পৌছে গেছিস, কিন্তু office এ তো AC আছে এবার কি পুরো গরম থেকে ভোর বেলা থেকে একদম গরম হয়ে এসেছিস, এবার AC তে ঢুকবি এবার কি হবে? এবার শরীরটা খারাপ, মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, শরীরটা খারাপ পুরোটাই তো পুরো মাথাটা ধরে যায় আর বলিস না, পুরো যে t-shirt shirt যে~ যা কিছু থাকে সবকিছু এত নোংরা লাগে, আর তারপরেও হটাক সাদর~ শরৎ গরম AC তে ঢুকে গেলে আর এক দেড় ঘন্টা পরে বাইরে যেতে ইচ্ছা করছে না। কতক্ষণ তুই AC বসে থাকবি? না ঠিক আছে তুই বাইরে বেরস না, কিন্তু রাত্রে বেলা সন্ধাবেলা বাড়ি যেতে হবে? তার পরে কি হবে? সাত আট ঘন্টা নয় ঘন্টা তুই AC থেকে এবার তুই যেমনি বাইরে পা রাখিস তুই একটা নিংড়ে লাল একটা কাপড় হয়ে গেছিস যেটা ভিজে গেছে তো। টপ টপ টপ sweating হচ্ছে, বলতো? বাড়িতে কি খাওয়া দাওয়া ভালো লাগছে না, ঘুমানো ভাল লাগছেনা, কত দিন কত দিন হবে। আর এটা দু তিন মাস শেষ হলো না?

ওটাই তো ব্যাপার আছে একদম মানে একদম একদম বাজে অবস্থা। বাইরে পা রাখার ইচ্ছা করছে না। বা ভাজ করে দিয়েছ হ্যাঁ

তার থেকে কাচঁটা করে রাখ গালাগাল দিলেও আমি শুনতে পাব না। জেনে বুঝে ওরা করে এসব গুলো। সেটাই

একটু বৃষ্টি হলো তার পরে আবার গরম হয়ে গেল, একটু বৃষ্টি হলে next একদম মানে ধরে নেও, আর বেশি সকাল বেলা থেকে গরম দুপুর বেলা অবদি এ রকম গরম হয়ে যায়, ভাবছা গরম একটা হম এটাই তো ব্যাপার আছে কিছু করার নেই। তো বাজে অবস্থা ভিজেই যায় ভিজেই যায় আর তার পরে কি? ঠিক আছে rain coat, umbrella ছাতা সব থেকে তুই নিজেকে বাঁচিয়ে নিবি, জুতো কে কি করে বাঁচাবে, কত গুলো জুতা কিনবি তুই বলতো? প্লাস্টিক তো পড়বি না long boot তো পরবি না, সত্যি মাথা খারাপ হয়ে যায়, এবার তারপরে এটা তো ঠাণ্ডা ভালো করেও পরছে না, গরম ও লাগছে তার পরেও ঠাণ্ডা লাগছে হাঁচি খাচি আর না হলে মশা কামড়ায়, মশা আলাদা একটা জ্বালা। যদি পাখা বন্ধ করে চালাই তালে মশা কিং~ কে ওই রকম ব্যাপার আছে বলকি কে রকম একটা weather হয়ে গেছে, মাথাই কাজ করছে না। মানে কি যে বলব, একদম যা তা অবস্থা হয়ে গেছে।